ও আচ্ছা আচ্ছা আচ্ছা আমি কিন্তু আহ খুব fan ছিলাম এক কালে টম and জেরির এখনো পর্যন্ত টম এন্ড জেরি দেখলে আমার ভালো লাগে আর কি মানে এখনও দেখা গেল টম and জেরির মানে হয়েছে গড়াগড়ি খায় এরকম একটা

হ্যাঁ টম এন্ড জেরি দেখি বললাম না আমার একটা ভাতিজি আছে সে তো দেখে আমিও দেখি আর বিশেষ করে দেখি যখন মন খারাপ থাকে তখন ওইগুলো দেখি আর ও না না না সেইটাই কারণ হচ্ছে যে মানুষের বিভিন্ন বিনোদনের অনেক রকম টিকটক আছে অনেক রকম বিষয়াদি আছে এই যে এই সব এইগুলো কিন্তু মানুষ বিনোদন

ঘোরাফেরা আপনি আমারতো দার্জিলিং খুবই পছন্দ, খুবই পছন্দ, আমি ঘুরতে খুবই পছন্দ করি আর কি ঘুরতে পছন্দ করি এবং আমার কাছে মনে হয় যে মানে ঘুরে যতটা আনন্দ পায়ে এবং আমার মনকে যতটা বিনোদিত করতে পার মানে অন্য কোন কিছুতে আমার অত বিনোদন পাই না হ্যাঁ তার পাশাপাশি দেখা গেছে আসলে কিছু তার এক ইয়ে দেরি হয়ে যায় তার জন্য দেখা যাচ্ছে কখনো ঘুরি কখনো গান শুনি কখনো দেখা যাচ্ছে খেলাধুলা করি এমনি খেলাধুলা করা হয় আপনার মানে physical activities যেসব খেলাধুলা বলতে আমার খেলাধুলা হয় যখন বিশেষ করে নকডাউন ছিল তখন আমাদের বাড়ির সবাই বাড়িতে যখন ছিল কেউতো আর চাকরি ছিল না কি করা লাগবে যাইতে পারে না সবগুলোতে তখন সকালে হয়তো বা বাজারে যাইতাম বাজার করে আসতাম ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম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 আর ঘোরাঘুরি বেশি হচ্ছে আমরা এর আগের বছর আহ চন্দ্রনাথ পাহাড়ে গেছি, চন্দ্রনাথ পাহারে echo park পাহাড়ে অনেক অনেক উপরে উঠতে হয় বিভিন্ন রকম দুইটা ঝর্ণা আছে দুইটা ঝর্ণা দুইদিন হ্যাঁ ওখানে একটা বৌদ্ধ মন্দির আছে

কষ্ট করে গেলাম যেহেতু ঘুরতে আসছি টাকা খরচ করে ঘুরলে তো কোন সমস্যা না আমার সাথে আমার কেন ব্রাগার ছিল ওইখানে দুইটা ঝরনা দেখেছিলাম এখান থেকে আইসা আবার সন্ধ্যা সন্ধ্যার আগে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 না বাংলাদেশের সব থেকে উচু উচু পাহাড় কেওক্রাডং, তাজিংডং আর কি কে কারাদণ্ড এইটা হচ্ছে বান্দরবান

চন্দ্রনাথ পাহাড় অনেক উঁচু আমি মোটামুটি অর্ধেক পর্যন্ত গিয়েছিলাম আর ****** ওখানে পারে আর শেষমেশ যেতে পারিনি অসুস্থ হয়ে পড়েছিলাম এমনি আপনি দেখা যাচ্ছে সাইকেলিং করেন মানে হ্যাঁ সাইকেলিং বলতে আমি যখন কলেজে ইন্টারমিডিয়েট ছিলাম তখন পাস্টে তখন আমরা সাইকেল নিয়ে মানে ফ্রেন্ড সার্কেল কলেজ থেকে এক ঘন্টা করে সবাই ঘুরতে বাইরে যেতাম নদীর ধারে যাইতাম নৌকার মাঝে তে কিছুক্ষণ বসতাম তারপরে দোকান থেকে খাবার কিনে নিয়ে ওই জায়গায় বসতে খাইতাম অনেক সময় আসতে আসতে বিকেল বেলায় হয়ে যাইতো তো সবাই গল্প করতাম আবার নৌকা চড়াইতাম আবার বিভিন্ন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 হুম এক সময় আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি আমি সাইকেল চালানো টাকে খুবই পছন্দ করতাম আর কি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম ঘুরে ফেরা ঘুরে বেড়ানোর জন্য খুব বড় মানে পারফেক্ট একটা বাহন ছিল আমাকে ঘুরতে যে দূরে যেতে হবে আমার সাইকেল নিয়ে যতটুক আমার এলার্জিতে কোলাসো ঘুরে বেড়ায় ঘুরে সেটাই আমার কাছে

সাইকেল নিয়ে তেমন ঘুরাঘুরি হয় না যেন আমাদের ভাই আমরা দিতাম আমাদের চারিপাশে নদী এদিকে গেলেও নদী এদিকে গেলেও নদী ফ্রেন্ডসার্কেল সবাই মিলে যেতাম সাইকেলে করে যেতাম সবাই অটো করে যেতাম but সবাই ঘুরতাম খাবার নিয়ে যাইতাম যাওয়ার সময় প্রয়োজনে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পরে সবাই চলে আসতাম হ্যাঁ বুঝছি মানে দেখা যাচ্ছে আপনার সাইকেল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 ও নাটক দেখা হয় আগে কিন্তু বাংলাদেশের সব ফিল্ম গুলো দেখতাম যে নাটকগুলো এখন ইদানিং দেখি না আর ওই যতগুলো সিরিয়াল আছে

টিভি

এমনিতে অচেনা মানুষ বিনোদনের জন্য সে ক্ষেত্রে আমি একটু সিনেমা দেখি

ওই ফানি ভিডিও গুলো দেখি তখন মানে নিজেকে সাদা মন খারাপ কে দূর করে মানে সিনেমা দেখার ইয়ে নাই মানে আপনার কম্পিউটার নাই হ্যাঁ computer apps mobile apps আমি ঠিক side এ দেখি~দেখিনা ওই funny video ই দেখি বেশি ও মানে, ইউটিউব থেকে ফেসবুকে এর বেশি funny video দেখা, এখন তো অনেক reels ওটা থেকে তো all time দেখা হয়। হ্যাঁ এমনি দেখা যাচ্ছে, বলতে ভাইয়া আমি বিশেষ করে বিদেশ ছবি গুলা দেখি তারপর দেব এর দেব আগে দেখতাম বাংলা serial এখন আর বাংলা serial দেখিনা। ও আচ্ছা আচ্ছা আর হিন্দি সিনেমা দেখা হিন্দি সিনেমা না মাঝে মাঝে এমনি আমাদের মোবাইলে অনেক যখন মোবাইলে MB বেশি থাকে তখন দেখি এর আগে কিছু দেখিনাই তখনও তো আরকি কিছু করার নাই।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 ও আচ্ছা আচ্ছা এমনি দেখা যাচ্ছে আপনার কি ওই মোবাইলে data দিয়ে দেখেন না আহ না আমাদের এখানে এখনও wi-fi এর লাইন আসে নাই আমরা ওই data ব্যাবহার করি MB ব্যাবহার করি। MB ব্যাবহার করে আপনারা হ্যাঁ হ্যাঁ আর যখন আপনি,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 হ্যাঁ হিন্দি সিনেমা দেখা বললামনা তখন দেখি যখন বলে আমার তখনি দেখি এর আগে দেখিনা ভাই। বুঝছি বুঝছি বুঝছি তারপরে মোবাইল টা দিয়ে আসলে ইয়ে দেখা টা আহ কম হয়ে ওঠে, হ্যাঁ সেটাই আহ যখন আমাদের মন খারাপ হয় group আছে messenger তখন ওখানে সবাই আর message করা হয়তো friend এর সাথে তাই ওরকম কোনোকিছু দেখা হয়না। বিশেষ করে বললামনা MB শেষ হয়ে যায় তখন ছবি টবি দেখা হয় আর বিশেষ করে বাংলা ছবি যেগুলা পুরাতন ছবি অগুলা মাঝে মাঝে short আসে ফেসবুকে,

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো ভাই আপনি সব কিছু মানে গল্পের বই টই পড়েন না আপনি? আমি তো খুব পছন্দ করি আমার তো খুবই পছন্দ আমি বই পড়াটা কে আহ আমি এখনও পড়ি আরকি এখন অনেকেই এখনও পড়াশোনাতে আহ পড়তে খুব একটা ইয়ে হয়না but আমি এখনও কিন্তু, আহ বিশেষ করে আহ সাহিত্যের বই আহ আহ literature পরতে খুবই পছন্দ করি আহ novel পড়তে পছন্দ করি তারপরে ভ্রমন কাহিনি পড়তে পছন্দ করি। আমি যেহেতু ভ্রমন করতে পছন্দ করি সে দেখা যাচ্ছে আমি যদি কোথাও ঘুরতে জেতেও যেমন পছন্দ করি আবার কেউ ঘুরতে গেলো সেটা নিয়ে একটা অভিজ্ঞতা লিখছে সেটাও, আসলে ভাইয়া দেখেন যত বেশি ঘুরাঘুরি করবেন ততো বেশি অভিজ্ঞতা হবে আমি কিন্তু এটা আমার যত ঘুরতে পারবেন ততো অভিজ্ঞ বাড়বে জানবেন সবকিছু দেখবেন শুনবেন, সেটাই সেটাই অভিজ্ঞতা পাশাপাশি দেখা যাচ্ছে যে আহ মানুষের বিনোদন ওইটা বলতেছি যে বিনোদনের একটা বড় এবং দেখবেন যে পড়তেও কিন্তু আহ মানুষ উহ রস কস হীন, কিন্তু দেখা যাচ্ছে একটু বিনোদন মূলক জিনিসপত্র যেগুলো হচ্ছে আহ এইযে বললামনা যে আহ গল্পের বই তারপরে ঘোরা ফেরা এরকম বই পছন্দ তো করেই আর, তো যাই হোক ভাই আপনার সঙ্গে আহ আজকে আমার মানে আপনার যে ব্যাক্তিগত আহ মানে অনেক কিছু জানতে পারলাম পাশাপাশি দেখা যাচ্ছে, মানে কী কী বিষয়ে আপনি আহ মানে পছন্দ করেন বিনোদনের জন্য আহ এটাও জানতে পারলাম অনেক sharing হল, আহ next এ দেখা যাচ্ছে কখনো যদি আমার আবার ইয়ে হয় আপনার সাথে phone করে আবার আমরা গল্প করবো আরকি কারন এরকম গল্প করলেই আমাদের ব্যাক্তিগত অনেক বিষয়ে জানা হবে আরকি এই হচ্ছে,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 ওয়ালিকুম আসালাম ভালো থাকবেন। আসসালামু আলাইকুম জারিফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জারিফ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি

আর কি অনেকটা হারায় গেছিলেন আর কি আপনার কোন ইয়ে পাচ্ছিলাম না সেজন্যই এখন কি অবস্থা বলেন অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আহ আপনার কি মানে লেখাপড়া কেমন যায় আমার লেখাপড়া আলহামদুলিল্লাহ ভালই যাচ্ছে আহ আমার তো পড়ালেখা akmost শেষ আর কি শেষই হয়ে গেছে আর কি এখন আর পড়াশোনা চাপ নাই versity আর সেরকম যাওয়া লাগছেনা ওই দিক থেকে আর কি বেঁচে গেছে আর কি এরকম আপনার কি অবস্থা কেমন কি চলতেছে বলেন আমার অবস্থা আসলে ভাই তেমন খুব ভালো না আর কি আচ্ছা আচ্ছা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

ও মানে

আহ পড়াশোনা interruption হলো কি দিয়ে মানে ঠিকমতো হলো না কেন কি সমস্যার কারণে শেয়ার করা যায় ওই একতো হচ্ছে ধরেন কোভিডের সময়টা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

আহ কোভিড টাইমে পড়াশোনা ম্যানেজ করছেন কিভাবে

আচ্ছা আচ্ছা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

এই হচ্ছে অবস্থা তো আর সেগুলা বুঝছি বুঝি নাই আবার না বুঝলেও কাউকে জিজ্ঞাসা করি নাই তার কারণে একটা gap create হয় আপনি বলেন যে আপনার কি অবস্থা এখন আমার পড়াশোনা তো ওরকমই covid time তো আমার পড়াশোনা বলতে ভার্সিটির ক্লাস

হ্যাঁ field work মোটামুটি শেষ থিসিস তারপর research paper যেগুলো ছিল মোটামুটি সবই ready করে জমা দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ সবই complete আর research paper ছিল আসলে social culture নিয়ে কাজ করছি মানে cultural impact যেটা ছিল আহ মানে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আর কি এইটা

সেটা ছিল যে আসলে আমাদের যে সামাজিক পরিবেশ এবং সামাজিক যে পরিবেশে মানুষের যে বেড়ে ওঠা এবং মানুষের সামাজিক কর্মকাণ্ডে মানুষের আহ মানুষের mental health এর যে grow আর কি এইখানে যে cultural যে impact গুলা এটা নিয়ে আমি research করছি আমাদের সাংস্কৃতিক যে impact এটার impact হচ্ছে social environment মানুষের mental health এ কিভাবে প্রভাব ফেলে আহ সেটা পরবর্তীতে আহ এই mental যে প্রভাবটা ফেলে সেটার good side bad side গুলো define করা মানে এসব নিয়ে আহ আর কি আমি আমার research paper ready করছি কাজ করছে এরকম এই হচ্ছে বিষয় তো পরবর্তীতে আমার faculty বেশ ভালই আমাকে feedback দিয়েছে আহ এবং বলছে যে হ্যাঁ আমার topic সুন্দর ছিল এবং topic অনুপাতে আহ আমার যে ইয়ে গুলো দিছি information গুলো input করেছি এবং আমার data collection এর source গুলো অনেক বেশি অনেক মানুষকে নিয়েই এই হচ্চে বিষয় আপনার পড়াশোনার পাশাপাশি আর কি করছেন মানে এখন কি কি নিয়ে ব্যস্ত আছেন আর কি আহ ব্যস্ত বলতে ওই যে বললাম তো academic এর বই এখন যেহেতু দিন দিন interest হারায় ফেলতেছি

সেজন্য আর তেমন পাশাপাশি কিছু করা হচ্ছে না আচ্ছা আচ্ছা মানে পাশাপাশি ভাই আপনি কি টিউশনি করাতেন আহ tuition হ্যাঁ করাতাম হ্যাঁ হ্যাঁ tuition করানো হইছে versity যখন ছিলাম আহ আমার পড়াশোনার পাশাপাশি তখন tuition করানো হৈছে কিন্তু এখন তো ওভাবে আর সময় বের করতে পারছি না করান পড়ার চাপ একটু বাড়ছে আর কি কার job preparation এর দরকার আছে তারপর, যেহেতু research এর কাজ করছি job preparation এর জন্য কি কি করতেছেন

কারণ যারা হচ্ছে চাকরিদাতা বা নিয়োগ কারী যারা হচ্ছে প্রতিষ্ঠান তারা কিন্তু অনেকটা দেখে এখন সময়টাই হয়ে গেছে যে globalisation এর যুগে একটা মানুষ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এগুলো check করে তো এটা চেষ্টা করতেছি আর কি যে মোটামুটি academy পড়াশোনা যতটুকু ছিল ছিল আর একটু review করার পাশাপাশি আহ পারা যায় আহ মানে range টা একটু বাড়াই একটু side সুইডে একটু পড়াশোনা চালায় যাওয়া আহ চাকরিতে যেটা আসবে বা যেই syllabus টা এইটা এরকম এগুলো পড়ে গেলাম not like that পড়াশোনার ব্যাপারটা হচ্ছে যে শুধু আমার যেটা subjective যেটা পড়তেছি এটার পাশাপাশি আরো অনেক কিছুর দরকার থাকে out knowledge out knowledge কে increase করে out knowledge টা increase এর জন্য আসলে প্রয়োজন হয় এটেই আমি চালায় যাচ্ছি আর কি এরকম আপনার দিক থেকেও এরকম source গুলো যেমন আমি খুব

বই পত্র পড়া লেখা করতেছি যাতে আহ মানে একটু দেখার দৃষ্টিটা বাড়ে আপনাকেও অবশ্য এরকমই suggestion থাকবে যে আপনি এরকম ইয়া follow করতে পারেন আরকি আপনার আমার একটা suggestion দরকার ছিল কি যে আমার এখন একটা minimum একটা income source আচ্ছা আচ্ছা পড়ালেখার পাশাপাশি করা যায় যারা student আছে সবার জন্য তো tuition টা খুব easy আর চাই লেই সে তো করতে পারে

পড়াইতে গেলে কি কি problem face করা লাগে বা ওই সব situation টা কিভাবে handle করা লাগে কিভাবে বোঝানো উচিত বা পড়ানোর একটা ধরন আপনার বেলায় আপনি কিভাবে করতেন মানে পড়ানো যে ধরনটা আহ tuition নির ক্ষেত্রে আমার যেটা ফলো করছি যে আহ tuition নি করলে নিজের সব থেকে বড় যে উপকারটা হয় সেটা হচ্ছে পড়াশোনায় review হয় মানে student life কম বেশি সবাই ফাঁকি দেই ফাঁকি দিছি আর কি

আহ কয়টা বাজে আপনার ওখানে আমাকে এখানে আহ আহ দশটা পয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে ভাই পড়েন

হ্যাঁ হ্যাঁ নিজে পড়াশুনাটা আসলে review হয়ে যায় actually আমরা তো education life কমবেশি সবাই আমরা একটু ইয়ে করেই চলছি আর কি মানে ওই ফাঁকি টাকি দিছি আর কি এখন tuition নি করতে গেলে যে জিনিসটা হয় যে যেই ফাকি গুলো দেয়ার ফলে যে gap গুলো ছিল আরকি gap গুলো কিন্তু cover হয়ে যায় আরকি মানে ওই জন্য হয় কি যে re read হয় মানে job life যেয়ে দেখা যাচ্ছে অনেক পড়াশুনা আছে যেগুলো current class থেকে আসে না previous class থেকে চলে আসে বা অনেক question আসে অনেক যে subjective বিষয় আছে যেগুলো দেখা যাচ্ছে ছোট class থেকেও দিয়েও আহ ফেলে question দিয়ে ফেলে তে ওইগুলা আসলে হয় কি যে আলাদা করে পড়তে গেলে তো আলাদা সময় তো দেয়াই লাগবে আর tuition করলে যে জিনিসটা হয় যে নিজের কিন্তু একটু revise হয়ে যায় আর কি মানে এই জিনিসগুলা

সজল ভাই আরেকটা জিনিস আহ হ্যাঁ হ্যাঁ এই technique টাই আসলে জানার ছিল আচ্ছা technique টা যেটা হচ্ছে যে আমার পড়ানোর ক্ষেত্রে যে জিনিসটা করতাম যে student কে যে সে বুঝতেছে কতটুকু এটা বোঝার চেষ্টা করতাম psychology ধরা আর কি আমার মতন একটা জিনিস আমি বুঝায় দিয়ে আসলাম পরে যেয়ে দেখা যাচ্ছে জিজ্ঞেস করলাম sir আমি পারলাম না পারলাম না কিংবা আমি এটার মনোযোগ ছিল না এরকম যখন আমি একটা জিনিস পড়াই সে বুঝতে কি না বুঝতেছে এটা বোঝার চেষ্টা করি সে যদি নাই বুঝে আমি যতই কথা বলি না কেন সেটা কিন্তু আমার জন্য waste of time বা তার জন্য ও waste of time আর কি আর যেহেতু tuition নি মানে কি আমাকে privately তাকে আমাকে assign করছে তাকে extra করে care নেয়ার জন্য তো সেজন্য আসলে এই দিকটা একটু খেয়াল করতে হয় যে আসলে student টা বুঝছে কিনা আর একটা জিনিস যদি না বুঝে তাহলে একটা জিনিস follow করতে হবে যে student টা আসলে আহ কোন কিভাবে সহজে বুঝে এটাকে ও নিজেকে একটু আবিষ্কার করতে হবে বা একটা জিনিস সহজভাবে বোঝানোর জন্য যে টেকনিকটা অবলম্বন করা যায় এটা নিজেই আর কি

এই না actually আমরা তো পড়াইলেই যে আমরা যেরকম

তে ভাইয়া আমার একটা phone আসছে আমি না হয় আপনাকে আবার পরে call দিবনে একটু কথা বলি জরুরী কথা আচ্ছা সজল ভাইয়া আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আর আরো আহ কোন যদি student কোনো সাহায্য সহযোগিতা লাগে আমি আপনাকে অবশ্যই ফোন দিব

আল্লাহ হাফেজ

কি করছো?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

আমি একটু অসুবিধায় পড়েছি তো তাই তোমাকে phone করলাম। এ বাবা কি হলো রে হঠাৎ করে কি অসুবিধা হল বল? এই দেখো একটু ঘুরতে গেছিলাম তো ওখানে তো সেই ration card লাগে, তো সেটাই নিয়ে গেছিলাম তো ওখান থেকে ঘুরে এসে দেখছি ration card টা হারিয়ে গেছে সেটা কি করে আবার নতুন পাব? সেটাই বলা, জানার জন্য তোমাকে phone করেছিলাম। এ বাবা ration card টা হারিয়েই ফেললি এত মানে কি বলবো তোকে আর। কোথায় ঘুরতে গেছিলিস তুই কোন জায়গা করে হারিয়েছে বা কিছু তুই সেটা কি তোর মনে আছে?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 এই দেশের বাইরে গেছিলাম দূর বাংলাদেশ সেখানে লেগেছিল ওগুলো, ওটা হারিয়ে গেছে ওখানেই, সেটা তো আর আনতে যাওয়া সম্ভব হবে না তাই বলছিলাম।